ডিজেল ভরছে এবং পেট্রল পাম্প এর চারটি স্তম্ভ রয়েছে তার মাধ্যমে বিভিন্ন গাড়ির মধ্যে পেট্রল বা ডিজেল ভরা হয় ।

এটি হলো একটি আসবাসপত্রের দোকান এর মধ্যে বিভিন্ন ধরণের মালপত্র রাখা রয়েছে যা ব্যাক্তিরা তাদের সাধারণ জীবনযাত্রার মাধ্যমে।

আকাশ টা রয়েছে লাল রঙের কারণ সন্ধ্যাবেলার সময় সামনে রয়েছে একটি ছোট্ট পুকুর তার সাইড -এ রয়েছে--

এটি হলো মা লক্ষ্মী ইলেকট্রনিক সেল যাবার রাস্তা এই রাস্তার মধ্যে বহু মানুষ যাওয়া আসা করছে সামনে একজন মহিলা--

এই ট্রাকের পাশে রয়েছে বহু মানুষ এবং সামনে কয়েকজন ব্যক্তি হুইল-চেয়ার নিয়ে দাঁড়িয়ে রয়েছে।

আরো বহু কিছু। সামনে রয়েছে হাতের চিহ্ণ দিয়ে সাজানো গাছ এবং গাছের ওপরে রয়েছে পৃথিবীর আকৃতির একটি গ্লোব ।

এটি হলো একটি ছোট্টো দেখে পার্ক । পার্কটির চারিদিকে বিভিন্ন বিভিন্ন সুন্দর সুন্দর গাছ দিয়ে ভর্তি গাছগুলিতে --

এটি হলো একটি মাঠ মাঠের মধ্যে বেশ কিছু গাড়ি দাঁড়িয়ে রয়েছে স্করপিও বোলেরো টাটা ন্যানো ইত্যাদি গাড়ি সামনের দিকে রয়েছে বেশ কিছু --

এটি হলো বড় দেখে একটি ফিল্ড বা মাঠ মাঠের মধ্যে বেশ কিছু ছেলেরা ফুটবল খেলছে সামনে একজন ব্যাক্তি দাঁড়িয়ে রয়েছে।

নীল ড্রেস পরে তার জুতোর রং হলুদ পিছনে লাল মোজা পরেও একজন ব্যাক্তি দাঁড়িয়ে রয়েছে--

তার পিছনে রয়েছে একজন ব্যাক্তি। ব্যাক্তিটি রান্না করছে। সাইডে একজন ব্যাক্তি দাঁড়িয়ে রয়েছে--

সামনের দিকে দেখা যাচ্ছে ছোট্ট দেখে একটি সূর্য এবং আকাশটি ও বেশি বেশ পরিষ্কার।

সামনে বেশ কিছু ছাত্রছাত্রীরা দাঁড়িয়ে রয়েছে তারা নিজেদের মধ্যে গল্প করছে সাইড -এ রয়েছে কলেজ -এর বিল্ডিং বিল্ডিং -এর মধ্যে --

ইত্যাদি তার সাথে দাঁড়ানো রয়েছে বিমল রাশনিবাস ইত্যাদি। সামনে ডিবাতে রাখা রয়েছে বিভিন্ন ধরণের চকলেট --

ট্রেন টি জানলার বাইরের দিকে লোহার খাঁচা দিয়ে ঢাকা রয়েছে। স্টেশনে বেশ কিছু মানুষ যাতায়াত ও করছে--

পার্কে খেলাধুলা করছে বেশ কিছু ছোট ছোট শিশুরা তাদের খেলার জন্য রয়েছে বিভিন্ন ধরণের খেলনা সামগ্রী এবং সামনে রয়েছে একটি সাদা রঙের বিল্ডিং ।

এটি হলো একটি দোকান। দোকানে রয়েছে একজন দোকানদার। তার হাতে রয়েছে একটি কলম। সে কলমটি বিক্রি করার চেষ্টা করছে এবং সামনে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন ধরণের--

তার হাত ধরে দাঁড়িয়ে রয়েছে স্ট্যাচু টির পিছনে রয়েছে বিভিন্ন ধরণের বড়ো বড়ো গাছ স্ট্যাচু টি পুরো কালো রঙের ।

রাস্তায় হেটে যাওয়া বিভিন্ন ধরণের মানুষেরা তাদের ব্যাক্তিগত জীবনের বিভিন্ন প্রয়োজনীয় তথ্য এই বাজারের মধ্যে থেকে কিনাকাটা করছে।